ও টোটো গুলি নিজেদের জায়গায় দাঁড়িয়েই আছে।

একটার কালার নীল একটার কালার সাদা।

এখানে কিছু লোক হেটে হেটে যাচ্ছে ও দুটো অটো দাঁড়িয়ে আছে ও রাস্তার পাশে।

এই ছবিতে এক দূর্গোপুজোর দেখানো হয়েছে।

ওই লেক -এর সামনে একিট বড়ো বিল্ডিং -ও দেখা যা--

এই ছবিটিতে একটি মন্দির দেখানো হয়েছে।

ও আপাতত এই বেড গুলোতে কেউ শুয়ে নেই ও পুরো রুম টিতেও কেউ নেই।

সিড়ির দুপাশে ছোট ছোট গাছ লাগানো ও বাড়িটির আসে পাশে অনেক গাছও দেখা যা--

এই ছবিটিতে একটি রাস্তা দেখানো হয়েছে যেটির দুপাশে সুন্দর সুন্দর ছোট ছোট গাছ লাগানো আছে ও তার পাশে সবুজ মাঠ দেখা যা--

এই ছবিটিতে একটি রাস্তা দেখানো হয়েছে যেখানে কিছু লোক মাথায় ছাতা দিয়ে যাতায়াত করছে ।

ও আয়নার পাশে চুল কাটার বেশ কিছু সরঞ্জামও রাখা রয়েছে।

এই ছবিটিতে সাধারনত একটি মেলার ছবি দেখানো হয়েছে এই ছবিটিতে বেশ দূরে একটি বড়ো নাগরদোল্না দেখা যাচ্ছে --

কিছু মানুষজনও সেই রাস্তা দিয়ে চলাচল করছে।

এই ছবিটিতে একটি সুন্দর দৃশ্য তুলে ধরা হয়েছে।

এই ছবিটিতে একটি বাচ্ছাদের দোলনা দেখানো হয়ে--